এটি একটি সুন্দর পরিবেশ-স। তো এখানে সব মানুষেরা ভঅনের জন্য আসে এখানে একটি--

চারপাশে অনেক গুলি গাছ লাগানো রয়েছে এবং ছোট বড় এবং নানা রকম ফুলের গাছ রয়েছে।

কাক থেকে শুরু করে নানা রকম পুরাতন দিনের বন্য জ জন্তু দেখতে পাওয়া যায়। জন্তু বা প্রাণী দেখতে পাওয়া যায় এখানে। এখন দরজাটি বন্ধ রয়েছে পার্ক -এর।

এটি একটি রাস্তায় ছবি তো রাস্তায় একটি বড় গাড়ি ট্রাক্টর যাচ্ছে এবং রাস্তাটির সামনে থেকে জাম আছে তো সামনে একটি দোকান রয়েছে এবং করে নতুন নতুন অনেকগুলি দোকান রয়েছে।

এটি একটি সুন্দর একটা বসার জায়গা তো এখানে - একটি ক্যামেরা রয়েছে ডি. এস. এল. আর ক্যামেরা তো পিছনটা খুব ভালো হবে সাজানো রয়েছে এবং প্লাস্টিক ফুল এবং নানা রকম পাতার ডিজাইন করা রয়েছে।